নমস্কার
এটি একটি প্রাথমিক পিএচপি টিউটোরিয়াল
আমরা এখানে জানবো যে কিভাবে ইকো প্রতিধ্বনি ফাংশন ব্যবহার এবং ট্যাগ সেট আপ করে
যারা html এর সাথে পরিচিত তারা জানবে যে এখানে পৃষ্ঠা শুরু এবং শেষ করার জন্য এচটিএমএল ট্যাগ হয়
তারা এচটিএমএল পৃষ্ঠায অত্যাবশক নয়
আপনার কাছে এচটিএমএল এক্সটেনশন থাকা পর্যন্ত সব ঠিক আছে
তবে PHP তে আপনার ট্যাগের প্রয়োজন
এটি শুরু এবং শেষ করে
এটি মূলত এর জন্য মান স্বরলিপি নোটেশন
যখনকি আমাদের বিষয় এর মধ্যে হবে
ইতিমধ্যে আমি আমার ফাইল helloworldপিএচপি হিসাবে সংরক্ষিত করেছি
সুতরাং একে সেভ করি এবং এক নজর এখানে দেখি
এই মুহুর্তে এই পৃষ্টায় কিছু নেই কিন্তু আমরা আমাদের পৃষ্ঠা সেট আপ পেয়ে গেছি এটা একেবারে ঠিক
ইকো ফাংশন এইভাবে কাজ করে আমাদের ইকো কিছু উধৃতি চিহ্ন এবং একটি লাইন শেষ করার জন্য চিন্হ আছে যা কীবোর্ডে সেমিকোলন চিহ্ন
এবং আমাদের লেখা এর মধ্যে হয়
চলুন একে সেভ করি এবং রিফ্রেশ করি
আমরা সেখানে যাই
হ্যা আপনি করতে পারেন আমার এটা খুব দরকারী মনে হয় ইকো ফাংশনকে এইভাবে লিখুন
কারণ যখন আপনি একটি এচটিএমএল কোডকে ইকো ফাংশনের মধ্যে রাখবেন এই বিটস লাইন ব্রেক অর্থাত পঙ্ক্তি বিরাম দেখাবে না আপনাকে এই বলতে চাই যে যদি আপনি এখন পর্যন্ত এচটিএমএল না শিখে থাকেন তাহলে আমি কমপক্ষে এর মুলসুত্র শেখার পরামর্শ দেবো কারণ আমি এর অনেক ব্যবহার করবো এর জন্য আপনাকে নিজের এচটিএমএল যুক্ত করতে হবে তাই লাইন ব্রেক এর জন্য এবং তারপর নিউ লাইন
আমরা একে রিফ্রেশ করবো এবং এটি পাবো
আমাদের এচটিএমএল অন্তর্ভুক্ত হয়ে গেছে
আপনার জানার জন্য এটি একটি জিনিস যা অনেক লোক চালায় ইমেজ সোর্স ইকুয়ালস এবং আপনার ফাইল সেখানে যায়
এই মুহুর্তে আমাদের কাছে এচো আছে
এটি দেখায় যে আমরা আমাদের আউটপুট শুরু করতে যাচ্ছি এবং এখানে শেষ করছি
আমরা এখানে শেষ করছি না আমরা এখানে শেষ করবো
তাই এর বদলে আমাদের ইনভার্টেড কম্মা চিহ্নের প্রয়োজন হবে
মূলত এটা ওখানে আমাদের ছবিটি দেখাবে
এখানে কোনো ফাইল নেই কিন্তু আপনি ছবি পাবেন
আমি আপনাকে দেখাই যে যদি আমি একে রাখি তাহলে কি হয় এবং এর সাথে আমি এই টিউটোরিয়াল শেষ করবো
হ্যা আমরা পার্শ এরর পেয়েছি
শেষ করতে আমাদের কমা বা সেমিকোলন দরকার যা প্রমান করে আমরা এখানে চলে এসেছিএরপর আমাদের সেমিকোলন প্রয়োজন
কিন্তু বাস্তবে এটি সঠিক নয়
তাহলে এদের ইনভার্টেড কম্মা চিহ্ন হিসাবেই রাখি
এটি হল ইকো ফাংশন এবং পিএচপি ট্যাগের প্রাথমিক আলোচনা
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি যোগাযোগের জন্য ধন্যবাদ